এটিকে বাড়ি বলা ভুল এটিকে বিল্ডিং বলা হয় পুরনো বিল্ডিং -গুলি খুব স অহ তাড়াতাড়ি ভেঙে পড়ে এবং এগুলি দিনদিন আরও--

এবং আম পাতা আহ কোন বিয়েতে কিংবা পুজোর কাজে ব্যবহার করে--

এগুলি সুতির হয়ে থাকেএগুলি পরে যেরকম আরাম সেরকম ফ্যসিনিস্ট --

এটির সাহায্যে আমরা ফোন পে গুগল পে পে .টি .এম করে থাকি ।

রাইস সেরিমনি করতে বা করে থাকতে পারি-ই।

এটা হল একটি বিয়ের গাড়ি এখানে বেশ নানান রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে।